একটি এ_সি দেখা যাচ্ছে সেখানে একটি মেয়ে চেয়ার নিয়ে বসে আছে।

এই ছবিটিতে দুটি স্ট্যাচু দেখা যাচ্ছে।

এই ছবিটিতে একটি গরুর ফার্ম দেখা যাচ--

ঘরটিতে নীল কালার দেওয়া আছে ঘরের উপরে কয়েকটি ফ্যান লাগানো আছে।

এখানে একটি সাদা কার এবং একটি কালো কার দেখা যাচ্ছে।

রুমটিতে সাদা রং করা আছে।

এখানে একটি পোস্টার লাগানো আছে পোস্টারটিতে লেখা আল আমিন সিনিয়র সেকেন্ডারি ইস্কুল হাইলাকান্দি সেখানে কয়েকটি মানুষকেও দেখা যাচ্ছে।

এই ছবিটিতে একটি ইস্কুলের গেট দেখা যাচ্ছে সেই গেটে লেখা আছে--

পুরো এই শোকেশটি গ্লাস দিয়ে বানানো।

পান্ডা টির পাশে অনেক বন জঙ্গল দেখা যাচ্ছে।

এই ছবিটিতে দেখতে পাচ্ছে এটা একটি জিম সেন্টার সেখানে একজন লোক জিম করতেসেন।

ফ্যানও দেখা যাচ্ছে সেখানে একটি এসিও দেখা যাচ্ছে।

এই ছবিটিতে দেখা যাচ্ছে এটা একটি হাসপাতালের ভিতর সেখানে একজন ডাক্তার রুগীকে চিকিৎসা করছেন।

খেলা মাঠে অনেক মানুষ দেখা যাচ্ছে সেখানে কয়েকজন প্লেয়ার খেলা করছেন।

মাঠটির পাশেই কতগুলি গাসও দেখা যাচ্ছে।

এই ছবিটিতে একজন বর ও কনেকে দেখা যাচ্ছে।

এই ছবিতে একটি পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ে অনেক গাসপালা দেখা যাচ্ছে।

এই ছবিটিতে একটি সাদা প্লেট দেখতে পাচ্ছি।

এটটি কালো টেবিলের উপরে আছে।

এই ছবিটিতে দেখা যাচ্ছে এটা একটা রেস্টুরেন্টের বিতর এখানে অনেক মানুষ আছেন।

এটিএম টির সামোনে অনেক লোক দাঁড়িয়ে আছেন তার মধ্যে কয়েকজন মেয়েলোকও দাঁড়িয়ে আছেন।

দেখা যাচ্ছে অনেক ধরনের চকলেটও দেখা যাচ্ছে।

বিস্কুটগুলু কালো রঙ্গের এবং চকলেটগুলু বাদামী রঙ্গের ।

বাসটির রং লাল বাসটিতে অনেক মালা লাগানো আছে।

গাড়িটির উপরে অনেক লাইট লাগানো আছে।

এই ছবিটিতে একটি উঁচু গম্বুজ দেখা যাচ্ছে গম্বুজটি লাল রঙ্গের ।

ফ্রিজ একটি দোকানের ভেতরে একটি কালো ফ্রিজ দেখা যাচ্ছে সেখানে একটি লাল ফ্রিজও দেখা যাচ্ছে।

দোকানের টেবিলের উপরে কয়েকটি পাইপ দেখা যাচ্ছে।